ইটো একটো বাস স্ট্যান্ড বটে। দুটো বাস দাড়িন আছে।

চিয়ার -এর উপর লাল সাদা চাদর পরানো আছে লাইট লাগানো আছে এখানে একটা ফুলের তোড়া লাগানো আছে।

এদিকে একটা নীল রঙের জলের ট্যাঙ্ক -ই আছে এদিকে একটা সবুজ রঙের পোস্টার আছে পেছনে নীল রঙের পোস্টার আছে ।